ফাস সার্ভিস সেন্টার হচ্ছে গাড়ি সার্ভিস সেন্টার কথা বলছি যেখানে নানান ধরনের গাড়ি তারা আ ওয়াশ করে দেয় সেটাকে তারপরে এ.সি খারাপ হলে এ.সি ঠিক করে দেয় ওয়াশ করে দেয় ।